এখানে একটি ঘরের ভিতরে একটি টেবিল রাখা আছে নীল কালারের কাপড় দেওয়া আছে।

একানে একানে একটি গর গরের বিতরে একটি বাক্স রাখা আসে।

এর ভিতরে অনেকগুলা বই খাতা সারিবদ্ধভাবে রাখা আসে।

একানে একটি গরের বিতরে একটি ফ্রিন্টার রাখা আছে।

এবং সামনে একটি টেবিলের উপর রঙ্গিন কাপড় রাকা আসে ।

ন্যা একটি টেবিল আসে লাল একটি ক্লথ টেবিল ক্লথ আসে।

একটা সবুজ রঙ্গের গাড়িও বিথরে রাখা আসে।

একানে একটি মসচিদের ভিতর অনেকজন লোক বসে আ--

গরের সামনে সিঁড়ি ও গেট আসে।

এটার অনেকগুলা চেয়ার অ টেবিল রাখা আছে।

সামনে একটি ছাতা ও একটি বাইক রাখা আসে ।